এই ফটো -তেই এক ওয়াটার পার্ক -এর বটে যাহাতে --

ওয়াটার পার্ক - এ পানি-ই --

আর এগো ছেলা সাইকেল -টা পার হচ্ছে।

আর ইদারা টো সামনে --

ইহা থেকে লিখা আছে সালুন ফর মেন ।

এ চারটা লাইন দিয়া আছে।

ও গাড়ি টুকু চেক করছে।

এ টো এক পুখুরের ফটো বটে-এ --